পি.ডব্লিউ.সি কোম্পানি -র পুরো নাম হলো প্রাইস ওয়াটার হাউস কুপার্স ।

এই কোর্ট -এর বিল্ডিং -এর একটি ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে।

এটি মেলাতে দেখতে পাওয়া যায়।

তোলা বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার কাজ সম্পন্ন করা সম্পন্ন হয়।

ডাস্টবিন -এ আমরা নোংরা আবর্জনা ফেলি। ডাস্টবিন বিভিন্ন জায়গায় রাখা হয় যেমন আ-আ ঘরে।

টাটা মোটরস একটি বিশ্ব বিখ্যাত কোম্পানি । এটি বিভিন্ন প্রকারের--

কন্ট্রোল সোসাইটি এটি একটি সংস্থা।

কাঁচরাপাড়া কলেজ অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়া শহরে।

অনেকগুলি বাঁশকে বেঁধে প্যান্ডেল তৈরি করা হয়।

ঠাকুরের প্রার্থনার জন্য মোমবাতি ব্যবহার করা হয়।